এটা একটা-আ টাউন জায়গা মালদাতে আছে।

দু সাইড -এ গাছ আছে অনেক গুলো গাছ আছে এ-এ গাছের পাতা নীচে পড়ে আছে--

উম লাইট জ্বলছে অনেকগুলো। অনেকগুলো টেবিল চেয়ার ও দরজাও আছে সামনে। জ্বালানো আছে সামনে বেশ সুন্দর লাগছে দেখতে।

সাদা কালারের বাড়ি। উম সামনে গ্রিল দিয়ে দরজা লাগানো আছে। উম লাইট জ্বলছে বেশ টাওয়ার আছে। সোলার লাইট আছে পোলের মধ্যে।